অনেক অনেক সুবিধা হবে এখন যদি ষোলো দিন বা পনেরো দিন বা maximum ধরে নিলাম যে এক মাসের মধ্যে যদি চলে আসে এক মাসের মধ্যে চলে এলে মানুষের অনেক সুবিধা হবে টাকাটা at a time তাড়াতাড়ি পেয়ে যাবে percentage টা অনেক কম কাটবে

এটা এটাতো সরকার খুব ভালো কাজ করেছে এজন্য কাজ করেছে আর একটা budget যে খবরটা দেখছিলাম budget দেখলাম যে আগে যে TAX slave ছিল TAX slave বলছিল যে পাঁচ লাখ টাকা পর্যন্ত যাদের income থাকবে তাদের কোনো TAX কাটবেনা এটা এটা আগে TAX season সেইটাতে

এবার বলতো এবার নতুন যে budget করেছে সে budget বলছে যে সাত লাখ টাকা পর্যন্ত যাদের income থাকবে তাদের হচ্ছে TAX free মানে তাদেরকে কোন TAX দিতে হবে না

হ্যাঁ কালকে আমি একটু করে খবর দেখলাম news পেলাম তো উহ এটাও একটা ভাল উদ্যোগ সরকারের যে দু লাখ টাকা extra মানে budget মানে অনেক

tax season যেটা হলো যে দু লাখ টাকার টাকার ওপরে দেখা গেল যে আগে কুড়ি হাজার বা বাইশ হাজার টাকা একটা tax লাগতো এবার সেই tax টা সরকার কি বলছে সরকার বলছে আমরা এটা subsidy এর under এ রাখবো মানে কুড়ি বা বাইশ হাজার টাকা এটা আর কি pay করতে হবে যারা কাজকর্ম করছে তাদেরকে আর pay করতে হবে না এর ফলে কি হবে এই ফলে আমাদের economy টা অনেক boost up হবে কারণ যদি additional যদি কেউ কুঁড়ি বা পঁচিশ হাজার টাকা একটা বছরে save করতে পারে তাহলে সে টাকাটা কোথায় খরচ করবে মানুষ নিশ্চয় হচ্ছে কেনাকাটা বা যে কোন জিনিসের উপর invest করবে আর

তো এক্ষেত্রে টা বেশ একটা ভালো position চলে আসবে grow grow হবে না এইটা এইটা কিন্তু ঠিক মানুষের হাতে যদি পয়সা থাকে তাহলে মানুষ কিন্তু খরচা করবে আজকে মানুষের হাতে পয়সা নেই বলে মানুষ এ খরচা করতে পারছে না যে আমি ধরে রাখ যে একটা বাড়ি কিনবো তো সে ক্ষেত্রে আমার পয়সা নেই flat কিনব পয়সা থাকবে তবেই না flat টা কিনবো এবার একটা গাড়ি কিনব পয়সার দরকার মানুষের হাতে হম মানুষের যদি দেখা গেল যে পঁচিশ হাজার বা ছাব্বিশ হাজার টাকায় additional হাতে থাকে তাহলে যদি দেখা গেল দশ লাখ টাকার loan নেয় home loan নেয়বাড়ি করার জন্য loan তো তার তার EMI থাকবে সেই EMI এর চাপটা অনেকটা কমে যাবে

এবার EMI এর দামটা যদি কমে তাহলে যে অন্য কোন জিনিসের উপরে ধ্যান টা দিতে পারবে যে আমি এই জিনিসটা কেনাকাটা করব তো তার ওপরে ধ্যানটা দিতে পারব

এবার এই জিনিসগুলো যখন কিনবো তখন উহ সেই জিনিস গুলো যে রকম দাম বাড়বে তেমনি production বাড়বে আমাদের economy হবে একটা ভালো প্রভাব পড়বে আমার মনে হয় তোর কি মনে হয় হ্যাঁ আমার তো ভালোই মনে হয় এটা করা দরকার আর আমার তো মতে যে দশ লাখ টাকার অব্দি ছাড় দেওয়া দরকার সাত লাখ টাকা এইবার ঘোষণা করলো তাই তো এইবার সাত লাখ অব্দি ঘোষণা করল হ্যাঁ দশ লাখ একটা সরকারি কর্মচারী আজকাল normally দশ লাখ টাকা সাত আট লাখ টাকা তো yearly কামিয়ে নে কারন একেক এককে school teacher বেতন আজকে কিন্তু খুব একটা কম নয় অনেক অনেকটাই দেখতে গেলে এখন yearly ওরা আট লাখ সাত লাখ করে অবশ্যই কামান এবার এইবার যারা school teacher আছে তাদেরও তো সংসার আছে তাদের খরচা করতে সেই করতে মোটামুটি চলে যায় সব টাকা এইবার ওরা যদি সেই TAX যদি আট লাখ টাকা বা সাত লাখ টাকা কামিয়ে আমাকে ten percent TAX দিতে হয় তো ten percent অনেকটাই আমার মতে কারণ সে আবার অন্য কিছু করে লোন নিতে পারবে আবার external যে খরচ গুলো আছে সেগুলো করতে পারবে

কোন কিছুতে invest করতে পারবে এখন যেমন LIC উপরে বা share market র উপরে বা mutual fund উপরে invest করে রাখে সেই invest প্রবণতাটা আরো বাড়বে কারণ তারা মানুষের হাতে যদি additional পয়সা থাকে তাহলে invest খুব ভালোমতো করতে পারে এ এ আছা আছা আরেকটা খবর দেখছিলাম যেটা দেখলাম যে কালকে বা পরশু হয়তো আমাদের cricket match ছিল সেখানে সুবমান গিল্ যে আছে সে ত এবার century দেখেছিস খবর? তাই না না না আরে আমি দুদিন ধরে একটু ব্যস্ত ছিলাম বলে খবর দেখা হয়নি কি জিতেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ New zealand সাথে match ছিল New zealand হেরে গেছে অনেক বেশি run হারিয়েছে আর সেখানে সুবমান গিল্ খুব ভালো একটা innings খেলেছে আমি যেটা দেখলাম মানে match টা আমার ঠিক দেখা হয়নি কিন্তু দেখলাম যে চউসাত্তি ball একশ ছাব্বিশ run একখান innings খেলেছে মানে খুব ভালো খেলেছে আচ্ছা তাহলে তো যাক

একটা মানে আগামী দিনের বিরাট কোহলি হতে পারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ তাহলে পরে আবার কথা হবে এখন রাখি আচ্ছা ঠিক আছে চলো bye আমাদের মূল power একটা হচ্ছে ক্ষমা আল্লার পক্ষ থেকে। কারণ আল্লা এবং আল্লা রসূল সলল্লাহ রসূল তাকে দুর্ভাগ্যে বলছেন যে রমাদান পাইলো কিন্তু আল্লার পক্ষ থেকে ক্ষমা পাইলো না। আল্লা এত এত মানুষকে রমাদানে ক্ষমা করেন ক্ষমা করেন। লাইদুর কদুর পাইলে আমাদেরকে মূল দোয়াটা হাদিসে কি শিখানো হয়েছে? আমাদেরকে মূল দোয়াটা যেটা শিখানো হয়েছে সেটা হচ্ছে, আল্লাহমা ইন্না কাহাফুন তাহে বোলা ফাফা ফাফানি। হে আল্লা আল্লাহমা ইন্না কাহাফুন, আপনি ক্ষমাশীল। তহে বোলা ফা আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনি আমাকে ক্ষমা করুন। মানে টা আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি এমন একজন স্রষ্টা এমন একজন রবে বিশ্বাস করি যিনি ক্ষমা করতে ভালোবাসেন। যিনি ভালোবাসে না যে তাকে কেউ মানে অবিচার করতে উনি ভালোবাসে না। উনি ভালোবাসে ক্ষমা করতে। কিন্তু আমরা তো ক্ষমা চাইনা, আমাদের ক্ষমা চাওয়ার সময় নাই। আজকের টা আমি দুইটা part নিয়ে বলবো একটা হচ্ছে গিয়ে আল্লার ক্ষমা করার বিষয়টা কত মানে কত সুন্দর at the same time আল্লা যে চায় আমরা যে মানুষের প্রতি ক্ষমাশীল হই। আমরা যে মানুষকে ক্ষমা করি। এবং ক্ষমা করা যে একটা তাকওয়ার পরিচয় একটা মহীনের পরিচয়, সেই বিষয়টা। প্রথমে বলি আল্লার ক্ষমা করার বিষয়টা। আমরা হাতিশ থেকে আমরা জানতে পারি,

আল্লাহ কোরানে কি বলছেন, মানে কি আল্লা বলছেন, হে আমার বান্দারা যারা অনেক বেশি পরিমানে তোমরা অপরাধী করে ফেলছো, অপরাধ করে ফেলছো

তো এবং আমার গফুর ও রহিম এবং দেখেন কত সুন্দর, যে যারা অনেক অপরাধ করছে তাদেরকে আল্লা address করতেসে আল্লা তাদের সাথে communicate করতেসে কি বলে অপরাধী বলে না, কে তোমাদের অপরাধী। না, হে আমার বান্দারা উনি ও তাদেরকেও উনি আহ কিন্তু উনারই বান্দা বলতেছেন। কিন্তু যারা অনেক বেশি অপরাধ করে ফেলছো। আল্লা কিন্তু বলে নাই যে এই তোমরা চোর বাটপার এই তোমরা খারাপ লোক না, হে আমার বান্দারা যারা অনেক বেশি অপরাধ করে ফেলছো, তোমরা শিমা লঙ্ঘন করছো। তোমরা আল্লার ক্ষমার ব্যাপারে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লার গফুর ও রহিম এবং আমাদেরকে এই যে লাইলাদুল কদরের দোয়া, সেই দোয়াতে কি শিখানো হইতেসে যে আল্লা ক্ষমা করতে ভালোবাসে। এবং আপনি আমাদেরকে হাতিসে মানে খুব সুন্দর একটা জিনিস দেখানো হৈছে যে, ইসলাম আমাদেরকে উপমা হিসেবে দেখাইতেছেন, যে এক লোক সে মরুভূমিতে তার উট নিয়ে সে যাচ্ছিলো। এখন সে উটের উটের মধ্যে তার সমস্ত মাল সব কিছু মরুভূমির মাঝখানে আছে। ওই অবস্থায় সে উটটাকে হারায় ফেলছে। সে সে ঘুমায় গেছে সে উটটাকে হারায় ফেলছে। এখন তার বেঁচে থাকার আর কোনো উপায় নাই। সে জীবনের প্রতি মায়া almost আশা হারায় ফেলছে কারণ, তার তো তার জীবনের সে মরুভূমির মাঝখানে তার উটের উপরে তার সমস্ত খাওয়ার। উট ছাড়া সে মরুভুমি পার হইতে পারবে না, সে মরুভুমি সে হারায় ফেলছে। সে প্রচন্ড কষ্টে সে আবারো শুয়ে পড়ছে, ঘুমায় গেছে। প্রচন্ড কষ্টে আবার যখন সে, ওই কষ্ট থেকে যখন সে উঠছে ঘুম থেকে উঠে তখন সে দেখে উটটা তার পাশে, যে উটটার আশা সে হারায় ফেলছিলো। উটটার সাথে কিন্তু সে তার জীবনের আশাও হারায় ফেলছিলো। এই উটটা যখন ফেরত আসে তখন তার যেরকম ভালো লাগে, আমাদেরকে হাদিসে জানানো হইতাসে, আল্লাহ সেরকমই ভালোবাসে যখন তার বান্দা, তার কাছে এইভাবে ফেরত আসে তৌবার মাধ্যমে,

কিন্তু আপনি যদি ক্ষমা চান আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। কিন্তু আমাদের এই লাইলাতুল কদরে সব চেয়ে বড় যে কদরের মাসের কদরে রাতের ক্ষেত্রে বলা হয়েছে যেটা, হাজার রাতের থেকে উত্তম এখানে একটা দান একটা শেষ দান

সব চেয়ে বড় বাধা এই ফোন। কেন? কারণ আপনি, ফোন scroll করতেসেন facebook এ বিড়ালের video দেখতেসেন tiktok এ আপনি মানে একটা random নাচ দেখতেসেন গান দেখতেসেন। এবং আপনি ভাবতেসেন আমি পাঁচ মিনিট ফোন দেখবো কিন্তু, আধা ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পার হয়ে আসে, আপনি ক্ষমার থেকে বিচ্যুত হয়ে গেলেন। আমরা promise করি যে আমরা এই শেষ দশে specially আমরা একেবারে ইফতার থেকে সেহেরি পর্যন্ত আমরা মানে social media তে যাবো না, এটা আমাদের জন্য খুব দরকার যদি আমরা সত্যি আল্লাহকে ভালোবাসি এবং সত্যি আল্লার ক্ষমা চাই। আমরা যদি আসলেই বুঝি আল্লাহকে আমার জীবনে দরকার তাহলে আমাকে বুঝতে হবে এই কদরের রাত গুলাতে social media আমার দরকার নাই। social media আমাকে আল্লার ক্ষমা থেকে দূরে সরায় দিবে। আমার দরকার নাই আমি অন্য সময় আমি video দেখি অন্য সময় আমি আমার social media আমি অন্য সময় ব্যবহার করি এই সময়টা আমি আল্লাহকে দি।

আমাকে আল্লার ক্ষমা থেকে দূরে সরায় নিবে। কিন্তু আমার একাগ্রতা আমার ইখলাস আমাকে আল্লার কাছে নিবে। এই জন্য social media থেকে দূরে থাকি। পাশাপাশি যেটা খুব important সেটা হচ্ছে আমরা যেটা মানুষকে ক্ষমা করি, আল্লার তাকেই ভালোবাসেন যে বান্দা অন্যদেরকে ক্ষমা করে। আমরা যেটা দেখি যে এখনকার সন্তানরা তার বাবা মা কে ক্ষমা করে না, ভাই বোন কে ক্ষমা করে না। কেউ কাউকে ক্ষমা করে না। অথচ গল্পে আমরা কি দেখতে পাই, উনি উনার ভাইদেরকে ক্ষমা করে দিছেন। যে ভাইরা তাকে একসময় হত্যা করতে চাইছিলো। আমরা অনেকে মনে করি যে, আরে ক্ষমা করে দিলে তো মানুষ আমার কাছ থেকে খালি benefit নিবে, মানুষ আমাকে misuse করবে traumatize করবে না। ক্ষমা করা মানে দুর্বল হওয়া না, অবশ্যই ক্ষমা করা মানে অবিচারকে মেনে নেয়া না। আপনি সুবিচার চাবেন, কিন্তু আপনি ক্ষমা করবেন না এটা দরিদ্র মানুষকে আবার একটা powerful মানুষকে। আপনি ক্ষমা করবেন আপনার বাবা মা কে বৃদ্ধ বয়সে। আপনি ক্ষমা করবেন আপনার নিজেকে আপনার এবং আপনি অন্য মানুষকে। আপনি সবাইকে আপনি ক্ষমা করবেন। একটা অসাধারণ হাদিসে, ওদেরকে নিয়ে বসেছিল এবং লোকটা আসবে আমি বড় হাদিসটাকে একটু ছোট করে বলতেছি। next যে লোকটা প্রবেশ করবে সে জান্নাতি। তো একজন লোক প্রবেশ করলো। তাকে যাকে চক্ষু পরিচিত লোক পরিচিত সাহাবী রা তো লুমা সাহাবীরা অবাক হইলো। এ এত জন থাকতে উনার কথা বললো। তার পরের দিন আবার বললেন পরের যে লোকটা আসবে প্রবেশ করবে এ কক্ষে সে জান্নাতি। আবার ওই একে লোক আসলো, তখন সাহাবীরা অবাক হয়ে গেলো, তখন সাহাবীরা আহ সাহাবীদের মধ্যে একজন আহ যা বুঝার চেষ্টা করলো যে এই উনার মধ্যে কি আছে? আহ যেটা এত বিশেষ যেটার জন্য তাকে জান্নাতি ঘোষণা করছে। তখন উনি এই ভদ্রলোককে বললেন যে আমি কি আপনার সাথে এক রাত থাকতে পারি? উনি বললো হ্যাঁ ঠিক আছে। তো উনি দেখলেন যে ভদ্রলোক সাধারণ খাওয়ার খায়, খুব বেশি নামাজ পরে না, অতিরিক্ত পরিমানে আমূল করে না সাধারন আমূল করে। তখন সাহাবী উনাকে একসময় জিজ্ঞেস করলো, যে আচ্ছা আপনার ব্যাপারে সালাউল্লা ইসলাম এরকম একটা কথা বলছেন, এরকম জান্নাতের সুসংবাদ দিছেন, আপনি কি এমন করেন যেটা যেটার জন্য আপনার মর্যাদা এত বেশি? সাহাবারা জানতে চাইলো সাহাবরা শিখতে চাইলো । তখন উনি বললেন আমার তো তেমন কোনো আমূল নাই তবে হ্যাঁ, প্রতি রাতে ঘুমানোর আগে প্রতি রাতে ঘুমানোর আগে আমি কিছুটা সময় চিন্তা করি। এবং আমি সমস্ত মানুষকে ক্ষমা করে দেই। আমার আমি আমি সমস্ত আমি আমি নিশ্চিত করি যেন আমি কারোর ওপরে আমার কোনো রাগ নাই আমি সবাইকে ক্ষমা করে দিয়ে আমি ঘুমাতে যাই আমি নিদ্রায় যাই। এবং যেটার জন্য তার মর্যাদা এত বেশি যে ইসলাম authentic হাদিস আমাদেরকে জানাইতেছে যে জান্নাতি। কিন্তু আমরা রাগ নিয়ে ঘুমাইতে যাই। আমরা কাউকে ক্ষমা করতে পারি না। কেউ পাঁচ বছর দশ বছর আগে আমাকে কিছু বলছিলো আমি কাউকে ক্ষমা করতে পারি না। আমি ক্ষমা করারকে আমার আত্মসম্মানে বাঁধে। কিন্তু ক্ষমা করা একটা মহিন এর বৈশিষ্ট্য। আপনি যখন মানুষকে ক্ষমা করবেন, তখন আল্লাও আপনাকে ক্ষমা করবে। সংসার সুখী করার গোপন রহস্য বলি, গোপন রহস্য যে কোনো পুরাতন বিষয়ে, যে কোনো পুরাতন বিষয়ে আপনার স্বামীকে অথবা আপনার স্ত্রীকে এবং তার পরিবারকে আপনি ক্ষমা করেন। আপনি বোঝার চেষ্টা করেন ক্ষমা করা এমন একটা কিছু যেইটা আপনাকে প্রশান্তির দিকে নিবে। আর আপনি যদি রাগ দেখান, দেখাতে থাকেন করেন অভিযোগ করতে থাকেন, কেন এইটা হয়েছিল পাঁচ বছর আগে কেন এইটা হয়েছিল, পাঁচ বছর আগে কেন তোমার মা আমাকে এটা কেন বলছিলো দশ বছর আগে তোমার বাবা কেন আমাকে এটা বলছিলো? পনেরো বছর আগে বিয়ের অনুষ্ঠানের সময় কেন, এরকম করা হয়েছিল? কেন আমার দেবর এমন, কেন আমার ননদ এমন? কেন তুমি বিয়ের আগে প্রেম করছিলা কেন? এই জিনিস গুলা আপনার সংসারে অশান্তি বাড়াবে আগুন বাড়াবে, এবং সেই আগুন আপনিই লাগাইছেন আপনিই জলবেন। ক্ষমা করেন

কিন্তু যা কিছু পুরাতন যা কিছু চলে গেছে তা কিছু ছেড়ে দেন, তা কিছু ছেড়ে দেয়াটাই মহিনের বৈশিষ্ট্য। তা কিছু ছেড়ে দেয়াটাই আপনার সংসারকে সুন্দর করবে এবং তা কিছু ছেড়ে দেয়াটাই, তা কিছু ক্ষমা করাটাই আপনাকে আল্লার আরো কাছে নিবে। life in foundation এর মাধ্যমে মানুষের ইফতার বাড়ি বিনির্মাণ করা রিক্সা, ভ্যানগাড়ি দিয়ে মানুষের কর্মসংস্থানের ব্যাবস্থা করা সহ আরো অনেকগুলা

ঔষধ কিনতে নামলাম, আব্বা আম্মার জন্য ঔষধ কিনতে হবে pharmacy তে গেলাম, রিক্সা থেকে pharmacy টা একটু দূরে pharmacy থেকে রিক্সাটা সরাসরি চোখে পরে না pharmacy থেকে ওষুধ কিনছি bill দিবো তারপরে হটাৎ করে দেখি স্কুলের এক বন্ধু অনেক বছর, বারো বছর পরে দেখা এ কি খবর, কেমন আছিস, কি অবস্থা, কোথায় আছিস কথা এই কথা সেই কথা বলতে বলতে আমি না হটাৎ করে ভুলেই গেছি যে আমার জন্য একটা রিক্সা wait করতেসে so আমি ওনার ওর সাথে কথা বলতেসি আমার হটাৎ করে প্রায় almost দশ মিনিট হয়ে গেছে তখন আমার মনে পড়লো এই আমি একটা রিক্সা রেখে আসছি তখন আমি friend কে কোনোভাবে আমার ফোন নম্বর সব কিছু exchange টেক্সচেঞ্জ করে আমি বললাম যে পরে ইনশাল্লাহ আহ কথা বলবো meet করবো কোনো সমস্যা নাই আড্ডা দিবো তাহলে আমি সাথে সাথে রিক্সাওয়ালার কাছে গেলাম আমার মাথায় কাজ করছে নিশ্চই রিক্সাওয়ালা খুব রেগে আছে অথবা নিশ্চই রিক্সাওয়ালা চলে গেছে and আমি গেলাম যে ভদ্রলোক ভাবলেশহীন ভাবে দাঁড়ায় আছে। আমি রিক্সায় উঠলাম রিক্সাওয়ালা আমাকে কিচ্ছু বললো না। রিক্সা চালানো শুরু করলো। আমার আবার একটা অভ্যাস হচ্ছে গিয়ে আমি সব সময় আহ রিক্সা চালক ওনাদের সাথে খুব কথা বলি। ওরা আমাকে কাছে মনে হয় ওনাদের জীবন থেকে অনেক কিছু শেখার আছে এবং আমি শিখেছিও। তা আমি উনাকে জিজ্ঞেস করলাম যে যে ভাইয়া আপনি কি ভাবছিলেন যে আমি আসলে আপনার আহ ভাড়া না দিয়ে চলে গেছি? উনি তখন বললো যে, হ্যাঁ আমি ভাবছিলাম আপনি আসলে ভাড়া না দিয়ে চলে গেছেন। আমি একটু অবাক হলাম জিজ্ঞেস করলাম অনেকে কি ভাড়া না দিয়ে এরকম চলে যায়? উনি বললে যে হ্যাঁ, দিনে দুই তিনজন এই এই কাজটা করে। তা আমি তখন উনাকে বললাম তাইলে আপনি আমাকে খুঁজতে আসলেন না কেন? উনি বললো আপনাকে খুঁজতে গেলে যদি রিক্সা চুরি হয়ে যায়। আমি বললাম okay । তারপরে আমি জিজ্ঞেস করলাম তা হইলে, আমি যখন ফেরত আসলাম তখন আপনি রাগ করলেন না কেন?

ধরেই নেন যে আমি আর আসব না, তাহিলে আপনি অন্য কোনো passenger নিয়ে চলে গেলেন না কেন? উনি বললো, আর আমি আসলে অন্য কোনো passenger পাই নাই, পেলে চলে যেতাম। তারপরে আমি just চুপ করে বসে থাকলাম। কেননা এখানে আমার একটা অসাধারণ শিক্ষা নিলাম যেটা আমি critical thinking আমার যে daylong training টা এবং life টাতেই আমার critical thinking নিয়ে অনেক আলোচনা করি because critical thinking খুব important এবং critical thinking এ আমি সব সময় start করি এই line টা দিয়ে, critical thinking is simple thinking you see এই মানুষটা কিন্তু critical thinking এর ওপরে কোনো daylong training করেনি, কিন্তু সে জীবন সংগ্রামে শিখেছে, যে critical thinking is simple thinking সে দুইটা question তার নিজেকে করছে যে কোনো circumstance এ সেটা হচ্ছে এই লোকটার সাথে মিলিয়ে রিক্সাচালকের ক্ষেত্রে আমার সাথে, তার সাথে কি আসলে আমার কোনো argument এ যাওয়া necessary কি না and সেটা কি আমার জন্য helpful কিনা দুইটা প্রশ্ন। necessary কি না helpful কি না। আমরা অনেক ক্ষেত্রেই খুব তাড়াতড়ি react করে ফেলি, আমরা ঠাস করে বলে ফেলি যে এই তুমি কেন এটা করছো? তুমি কেন এটা করলা না? উত্তেজিত হয়ে যাই

এটাকি আমার জন্য helpful কি না। যখন আপনি অফিসে কোনো একটা জিনিস আপনি দেখলেন, একটা meeting start হচ্ছে কিন্তু সেই meeting এ যে present করবে সে present

but আপনি meeting এর শুরুতেই যখন সে দেরি করছে তাকে আপনি বললেন, তুমি দশ মিনিট দেরি করে আসো তোমাকে নিয়ে আর কি presentation হবে? সাথেই সাথেই কিন্তু সে off হয়ে গেলো এবং তার presentation টা খারাপ হলো সে জন্য আপনার পুরা team ই কিন্তু struggle করলো definitely দশ মিনিট দেরি করাটা হয়তো বা ওই context এ একটা serious problem but আপনার চিন্তা করা উচিত, ওই মুহূর্তটাই কি right moment ছিল? was it necessary was it helpful যে কোনো কাজ যে কোনো decision making এর আগে আমরা যে কাজটা করতে পারি সে রেগে যাওয়ার আগে at least আমি যখন আমার spouse এর সাথে interact করছি maybe আমি হয়তো বা punctual আমার wife কে আমরা বললাম আজকে একটা দাও একটা dinner এর দাওয়াত আছে অথবা একটা বিয়ের দাওয়াত আছে,

আমি হয়তো বা তার সাথে ঘ্যানর ঘ্যানর করছি, কেন দেরি হইলো সব সময় দেরি হয় তোমার সাথে আমার বিয়ে হয়েছে দশ বছর দশ বছর ধরে তুমি কখনো time এর commitment রাখতে পারো না। and যখন আমরা বাইরেটাই আমরা দাওয়াতে বা বিয়ের program এ পৌছালাম গাড়ি থেকে যখন নামছি, সবাই আমাদেরকে দেখে মনে করছে আমরা মনে হয় কোনো যুদ্ধ করে এসছি। আমরা কি আসলে এটা চাই? ওই মুহূর্তে কি এই discussion টা necessary ছিল? helpful ছিল? নাকি আমরা just impulsive react করছি critical thinking is simple thinking আমরা কি আসলে simply চিন্তা করছি? যে কোনো একটা reaction এর আগে আপনি just দুইটা question আপনার নিজেকে করবেন for better decision making for proactive response number one is your reaction necessary number two is your reaction helpful যখন আমরা আল্লাহর সাথে connect করলাম এবং তার সাথে আমরা communicate করছি আর আমরা life এ কখনো কখনো খুবই কষ্টের মধ্যে পড়ি আমি একটা ডিভোর্স কখনো চাইনি but হয়ে গেলো। আমার একটা অনাথ আমার একটা সন্তান মারা গেলো, অথবা আমার কোনো একটা আমার বাবা মা আমাকে কোনো কখনোই বুঝতে পারছে না। আমার কখনো কোনো একটি যে কোনো রকম heart break trauma র মধ্যে দিয়ে আমরা যাই। তখন আমাদের কাছে মনে হয়, আমি একটা লম্বা সময় আমি নামাজ পড়ি নাই আমি আল্লাহর সাথে connected হতে চাই but আমি হতে পারি না। এবং আমার কাছে মনে হয় আল্লাহ মনে হয় আমাকে ছেড়ে চলে গেছে আল্লাহ মনে হয় আমাকে permanently অপছন্দ করে। এখন আমি আল্লাহর সাথে একটু দূরত্ব feel করি এবং আমি আল্লাহর কাছে যেতেও চাইলে আমি যেতে পারি না। আমার কাছে মনে হয় আল্লাহ এবং আমার মধ্যে একটা অদৃশ্য একটা দেয়াল তৈরী হয়ে গেছে। তখন নিজেকে প্রচন্ড depressed লাগে

ইসলামের life এ একটা situation ছিল যখন সবাই তাকে প্রচন্ড abuse করছিলো মুসলিমের সংখ্যা খুব কম ছিল, এবং ওনাকে সবাই অবহেলা করছিলো, তুচ্ছ করছিলো, পাগল বলছিলো, জাদুকর বলছিলো উনার সন্তানরা, সন্তানদের মধ্যে অনেকে মারা যায়। ওনার একটা মোটমুটি কিছুটা সময় ওনার যে আল্লার পক্ষ থেকে যে ওয়াহী যে আয়া সেটাও বন্ধ ছিল। তখন প্রচন্ড distressed ছিলেন। একটা আয়াতে কে আল্লাহ বলছেন যে তোমার অবস্থা দেখে আল্লাহ বলছেন তোমার অবস্থা দেখে মনে হচ্ছে, যে তুমি নিজেকে শেষ করে ফেলবা। কষ্টে, যে তোমার কথায় মানুষ হেদায়েদের পথে আসতেছে না। example যেখানে আল্লা বলছে ইসলামের কষ্ট এত বেশি ছিল নিজেকে শেষ করে দিলো। so হ্যাঁ এখানে আমরা একটা বিশ্বাসযোগ্য opinion এখন আসতেই পারে যে ইসলাম কি আসলে depression এ ছিল না শুধুমাত্র একটা sadness ছিল। পরে আমরা দুটো জিনিস জানি সেটা হচ্ছে গিয়ে যে, অবশ্যই এটা একটা লম্বা সময়ের পাশ দিয়ে ছিল more than one week এবং এটা প্রচন্ড কষ্ট ছিল রাসাউল ইসলাম রাসাউল ইসলামএটা নিতে পারছিলো না এত খানা আমরা definitely থেকে জানি উনি কি উনার জীবনী থেকে জানি উনি কি আসলেই clinically depression বলতে আমরা যা বুঝি সেগুলো ছিল কি না, সেটা আমরা জানি না।

কিন্তু আমরা অনেক সময় খুব সম্পর্কে চিন্তা করি না আজকে আমরা আলোচনা করবো খুব ছোট করে সুলার দোহা সম্পর্কে just approximately ten fifteen minutes এবং আমরা দেখবো যেটা সালাউল ইসলামের কে relief দেয়ার জন্য কষ্ট দূর করার জন্য হেদায়েদের বাণী হিসেবে healthy spiritual হিসেবে কিভাবে এসেছে এবং এটা definitely জন্যই মূলত বর্ণনা করা বা তার মাধ্যমে প্রত্যেকটা desperate depressed soul কেও কিন্তু বান্দাকেও কিন্তু আল্লাহ এই তাদের জন্যও কিন্তু applicable এবং সবাই আমরা এটার থেকে benefit নিতে পারি। lets start আল্লাকে একটা promise করছে এবং এই promise এর মধ্যেই একটা খুব important একটা analogy আল্লাহ আমাদের কাছে তুলে ধরছে দোহা মানে হচ্ছে ভোরের সময় প্রথম যে আলোটা এসে অন্ধকারকে ঘনীভূত করে। দোহা এবং যেভাবে অন্ধকার দূরীভূত হয়ে আলো আসে।

আমাদের কাছের কোনো মানুষ মারা যায় আমাদের কাছে আশেপাশের সব কিছু tasteless লাগে worthless লাগে numb লাগে আমরা কিছুই feel করি না exactly আপনি যদি রাত তিনটার সময় ঘুম থেকে উঠেন এবং আপনি যদি বাইরে আকাশের দিকে তাকান আপনার কাছে মনে হবে সব কিছু অন্ধকার। আবার at the same time আপনি যদি ছয়টার সময় বা সাতটার সময় ঘুম থেকে ওঠেন আপনি দেখবেন যে সব কিছুই আলোকিত একটা কোমল আলো এসে পুরা অন্ধকারটা দূরীভূত করে দিয়েছে ওই অন্ধকার সময় আমাদের কাছে মনে হয় আর কখনো আলো আসবে না তারপরে এমন একটা আলো আসে মনে হয় আর কখনো অন্ধকার ছিল না so এই exactly এই মাঝখানের যে আলোটা যে আলোটা আসলে আমাদের সম্পূর্ণ অন্ধকার কে কষ্ট কে depression কে দূর করে দেয় সেইটাকে আল্লাহ বলছেন এইটা দিয়ে আল্লা যেটা বলছেন সেটা হচ্ছে গিয়ে যে আল্লার কথা আল্লার সাথে connection

আপনার মধ্যে একটা প্রশান্তি দেবে যে প্রশান্তিটা আপনি খুঁজছিলেন, কিন্তু পাচ্ছিলেন না। তো সেইটা সেই জায়গার থেকে আল্লা বলছে যে প্রতিদিন যেভাবে আল্লা এই বিশাল আকাশকে একবার অন্ধকার করেন এবং তারপরে পুরোপুরি ভাবে আলোকিত করেন, same way তে আল্লা জানে আপনার জীবন এখন অন্ধকারে আছে এবং সেটাকে সম্পূর্ণ ভাবে দূরীভূত করা আলোকিত করার ক্ষমতা আল্লা নজর নিজেই রাখে। মা আল্লা বলছেন অবশ্যই আল্লা আপনাকে ইসলাম এবং তার অনুসারীদের কে অবশ্যই আল্লা তাদের উপরে তাদেরকে ছেড়েযান নাই তাদের এবং তাদেরকে completely বর্জন করার তো প্রশ্নই আসে না। translation টা exactly এরকম। মা আল্লা আপনাকে ছেড়ে যান নাই এবং আপনাকে বর্জন করা abandon করার প্রশ্নই আসে না। so ওই সময়ের যারা মানুষ ছিল যারা ইসলাম কে হেও করতো তুচ্ছ করতো তারা সবাই বলছিলো দেখো তোমার আল্লাহ তোমাকে এখন ছেড়ে চলে গিছে কারণ তোমার কাছে আয়াত আসে না তোমার follower বাড়তেসে না, কেউ তোমার কথা শুনতেসে না তখন আল্লা আপনাকে নিশ্চয়তা দিচ্ছে হয়তো আপনি দশ বছর নামাজ পড়েন নাই বিশ বছর নামাজ পড়েন নাই, হয়তো আপনার প্রচন্ড কষ্টের একটা সময়ের মধ্যে দিয়ে আপনি আছেন। হয়তো আপনি ধর্মের থেকে অনেক চলে গেছেন এখন আসতে চাচ্ছেন

as long as আপনি জীবিত আছেন, আপনি সব সময় আপনি আল্লার সাথে connected হতে পারেন এবং তার সাথে একটা সম্পর্ক তৈরী করতে পারেন যেটা আপনাকে প্রশান্তি প্রশান্তি দিবে। অবশ্যই তোমার অতীতের সময় থেকে তোমার সামনের যে সময়টা সেটা অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার। আমাদের অনেক সময় মনে হয় আমার জীবনের বিশ বছর এত খারাপ গেছে নিশ্চই সামনের চল্লিশ বছর আরো খারাপ যাবে। আমার জীবনে আমার career এ আমি অনেক পিছায় আছি সামনে হয়তো বা আমি আরো অনেক পিছায় যাবো। কিন্তু আল্লা exactly opposite টা আমাদেরকে promise করতেসে আল্লা বলসে, মা তারপরে তোমার অতীতের থেকে তোমার ভবিষ্যত, অনেক অনেক বেশি সুন্দর।

যেটা তোমাকে complete করবে এইটা পাওয়ার পরে তোমার কাছে মনে হবে, আমি পেয়ে আমি পেয়েছি আমি পেরেছি আমি সার্থক হয়েছি। so হয়তোবা আপনার অতীত হচ্ছে গিয়ে দশে চার, ভবিষ্যৎ হলো দশে ছয়। আল্লা বলছেন না এটা হবে না। তোমার অতীত হয়তো দশে চার তোমার সামনে দশে দশ অপেক্ষা করতেসে। এমন একটা কিছু তোমাকে দিবে যেটা যেটা তাঁকে completely completely তোমাকে প্রশান্তি দিবে এবং তুষ্ট করবে এবং পরিপূর্ণতা দিবে। then আল্লা বলতেসে আল্লা বলতেসেন আমি কি তোমাকে এমন অবস্থায় পাই নাই এই যে আল্লা বলছেন এই জিনিস গুলা দিবে, তারপর আমাদেরকে আল্লা বলতেসেন আমি কি তোমাকে already কিছু কিছু জিনিস দেই না যেটা তুমি চিন্তা করতে পারো। তুমি কি এমন একটা অবস্থায় ছিলে না যে তুমি এবং তারপর আমি তোমাকে তোমাকে guardianship দিয়েছি and then আমি তোমাকে বড় করেছি then আমি তোমাকে পরিস্ফুটিত করেছি বিকশিত guardian দিয়েছি সব ভাবে

সেইটা একটা আর একটা হচ্ছে, যে আমরা সবাই যখন পৃথিবীতে আসি আমরা সবাই কিন্তু এতিম in the sense যে আমরা বাবা কে চিনি না মা কে চিনি না সময়কে চিনি না আমরা জানি না আমাদের কি লাগবে আমার আমার বয়স হয়তো আজকে, thirty five আমি thirty-six years thirty six years আগে আমি exist করতাম না। so আমি আমার কোনো নাম পরিচয় ছিল না ওই আমরা সবাই এতিম। and then আল্লাহ আমাদের একটা পরিচয় দিয়েছে একটা social status financial status parents সব কিছু আমাকে দিয়েছে এবং আমার এমন পরিচয় এমন প্রয়োজন পূরণ করে সেটা যেটা সম্পর্কে আমি জানতাম ও না এবং আমি তোমাকে পেয়েছি যে জানে না কোনটা সঠিক পথ। কোনটা সঠিক judgement and আমি তোমাকে আমি আমি তোমাকে guide করেছি আমি তোমাকে judgement শিখিয়েছি। আমি তোমাকে emotional intelligence শিখিয়েছি। আমরা যখন একটা ছোট্ট একটা বাচ্চা কে দেখি যে পাঁচ বছর, সে জানে না তার life এর purpose কি আল্লা কে সে জানে না কোনটা ঠিক কোনটা ভুল। কোন পড়াশোনা করা উচিত, কোন খাবারটা তার জন্য healthy কোনটা healthy না

আপনার বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে এই ethical guideline সব কিছুই কিন্তু হেদায়েতের একটা অংশ। এক একটা চিন্তা করতে পারি। আমাদের আল্লা কে চেনাটাও হেদায়েত একটা সঠিক সিদ্ধান্তও কিন্তু হেদায়েত। একটা ভালো business idea একটা scientific invention সবই কিন্তু হেদায়েতের একটা part আমরা অনেক কিছুই জানি না, এখন আমরা অনেক কিছুই জানি না কিন্তু যত টুকু জানি সেটা আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন বলেই আমরা জানি, আমরা জানতাম না আমরা চিনতাম না আল্লাহকে, কিন্তু আমরা এখন জানি আল্লাহ কে, আমরা জানি আমরা তার কাছে থেকে এসেছি এবং তার কাছে আমরা ফেরত যাবো। এবং তুমি ছিলে নিঃস্ব, তুমি ছিলা helpless তোমার কিছুই ছিল না, তোমার কোনো রকম তুমি তুমি তোমার নিজেকে কখনো evolve করাইতে পারতা না, বিকশিত করতে পারতা না। কিন্তু আল্লাই তোমাকে বিকশিত করিয়েছেন তুমি তুমি নিঃস্ব ছিলা নিঃস্ব শুধু মাত্র financial অর্থে না, নিঃস্ব সব অর্থে। মানে একটা রু মানে কি বলবো comprehensive way তে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই নিঃস্ব ছিলাম কখনো না কখনো আমরা জানতাম না বুঝতাম না আল্লা আমাদেরকে জানার বুঝার ক্ষমতা দিচ্ছেন এবং আল্লা আমাদেরকে অনেক element দিছেন যেটা দিয়ে আমরা আমাদের নিজেদেরকে বিকশিত করতে পারছি। ওনার

পুরোপুরিভাবে আল্লাহর বান্দার সাথে connected হওয়ার মাধ্যমে প্রসারণ দিতে পারবো then আল্লাহ বলতেসেন যে এখন তুমি যখন কোনো এতীমকে পাও, তুমি যখন কাউকে পাও যে, যার কেউ নাই তখন তুমি তার সাথে ভালো ব্যবহার করো। তুমি তাকে help করো। তুমি তাকে assist করো। তুমি তাকে evolve করার চেষ্টা করো। এমন তুমি যখন কাউকে পাও যে তোমার কাছে করে কারণ সে অসহায় কারণ তার নাই, সেটা টাকা হোক, সেটা পরিচয় হোক, সেটা চিকিৎসা হোক, বা শিক্ষা হোক তোমার আছে কিন্তু তার নাই, যখন যে চায় যে অসহায় যে নিঃস্ব তাকে তুমি দাও। এখন যখন তুমি দিবা তখন তুমি দেখবা যে, তোমার মনে হচ্ছে তোমার নিজের gratitude টা বাড়তেসে। তোমার নিজের gratitude টা বাড়তেসে। এবং তোমরা তোমার রবের মহিমাটি ঘোষণা করো তার অনুভবকে তোমরা ঘোষণা করো।